প্রিন্সেপ ঘাট খুব সুন্দর একটি জায়গা। জেমস প্রিন্সেপ এটিকে বানিয়েছিলেন।

গাছ খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করে আমাদের এই মানব সমাজ।

ফোন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে গেছে আমাদের এই মানব সমাজে।

সেখানে আমরা যাই পুজো দিই অঞ্জলি দিই আর আমরা অনেক আনন্দ করি।